এইখানে আমরাকে একটি বাসেস স্ট্যান্ড -এর ছবি দেখতে পাচ্ছি এই বাসেস স্ট্যান্ড -এ সবলোক--

বিল্ডিং এর গেট -এর এন্ট্রান্স -ও দেখতে পাচ্ছি এই গেট -টার--

এইখানে আমাকে এক ব্যাঙ্ক - এর ছবি দেখতে বলছে এই ব্যাঙ্ক -এর নাম হলো আই.ডি.বি.আই. ব্যাঙ্ক ।

হুমহুহু ব্রাঞ্চ বটে সে অফিস বটে ব্যাঙ্ক বটে উআর পাসে এক টি রঙের এ.টি.এম. ও আছে আর ওটা বহত বড়ো ব্যাঙ্ক --

করেছে সাধনা গাড়িতে কোনোদিনও পেইদলে।

কাজ করছে মানে গাড়িটা ঠিক আছে ফোর হুইলার -টা আর--

পার্টস গুলা চেঞ্জ করে উওয়াকে ব ঠিক করে--

যার নিচ থেকে একটি নদের জল পার হয়ছে হুমম জল পার হছে মানে জল পার হছে।

গুড মার্কস একটু ভালো করে বানান্ছে এটা কোনো অফিস হবে ইয়া শপিং কমপ্লেক্স ।

যেথা-আ লোক নুয়ে নিয়ে এক্সসসাইজ করে।

মন্দির তা দেখতে খুব ভাল লাগছে আর বাইরের দিকে গটাই--